এখানে একজন শিল্পী গান করছেন গিটার হাতে। সামনে কয়েকজন দর্শক বসে আছেন প্রোগ্রামটি উপভোগ করছেন।

দরোজা বিশিষ্ঠ মন্দিরটির উপরে বেশ কয়েকটি গাছ ঝোপঝাড় শ্যাওলা জমে আছে মন্দিরটির চারপাশ জঙ্গলে ভর্তি মন্দিরের চারপাশ থেকে উঁকি দিচ্ছে আগাছা।

এটি একটি স্টেজ এর ছবি সেই স্টেজ এর উপরে একটি সিংহাসন রাখা এবং সিংহাসন টি পিছন দিকটা হলুদ লাল নীল সবুজ নীল নানারকম--

যে রাইড গুলি একটি লম্বা উচু জায়গা থেকে এসে সুইমিং পুলে এসে মিশেছে এবং সেই লম্বা উঁচু জায়গাতে কয়েকজনকে দেখা যাচ্ছে তারা রাইড করবে বলে রেডি হচ্ছে।

এবং- একটি ছেলেকে দেখা যাচ্ছে মাস্ক পরিহিত যে একটি হাতে বস্তু নিয়ে এগিয়ে আসছে।